হ্যাঁ, ওটাই, ওটা করলেও ভালো হয়,

হ্যাঁ, ওটাই তো আমি বলছি, কি,

অরে কি হলো তা কি? আমাকে আমাকে ওইখানে আলুর, আর পেঁয়াজ আর সোয়াবিন, আর বরবটির দানা দিয়ে বলছে জা চাষ কর, এসব কি চাষ হয়? আমি বলেছি কি,

হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমার তো আমার,

হ্যাঁ এই বার বোলো তো কি রকম অবস্থা আছে?

উম আমি সব কিছু খেয়েছি, আচ্ছা রাখছো, ঠিক আছে চলো, চলো.

বলো, এইগো চলে যাচ্ছে গো খুবই ভালো ভাবে, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি নতুন তো বিয়ে হলো রান্না বান্না কিছু শিখলি?

আর তোমার বৌমার ও তো নতুন বিয়ে হলো শুনলাম কেমন আছে গো? রান্নাবান্না করে খাওয়ায় সে সব কাজ করতে পারে রান্না করতে বললে খালি ভুলে যায় এটা ভুলে যাবে সেটা ভুলে যাবে আর যদি একটু তরকারি করতে বলি সব কাজ করে দেবে সব কাজ করতে বলেছি একদিন পিয়াজ কেটে তরকারি করেছে প্রথম থেকে তোকে বলেছি বলছি এই কোনদিন যদি দেখা হলে বলিস না আমার বৌমাকে আবার ঠিক আছে কোনদিনও বলিস না আবার ঠিক আছে আরে হাসিস শোননা গল্পটা শোননা মেয়েটা খুব ভালো জানিস তো কিন্তু ঐযে রান্না করতে গেলে একটু গন্ডগোল আর একদিন ওকে আমি বলেছি আমি ছাদ এ যাচ্ছি

ও বাবা এসে দেখি পিয়াজ কেটেছে টমেটো বাদ চলে গেছে আমি বলছি কি হ্যা রে তুই কবে শিখবি তুই রান্না সব করবে ঠিক আছে আর তারপর কি বলতো আমিও একটু রান্না করতে ভালোবাসি

হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সত্যি তোর মায়ের মতো আরে কি বলতো আমি মনে করি বাচ্চা মেয়ে হুম নিজে থেকেই করবে দুইদিন পরে এখন তো আমি করি কি আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ছেলেমানুষ মেয়ে পরে রান্না করবে

ও ও তো আর আমার রান্নার হাত ভালো আছে রান্না করতে আর একবার জানিস তো এই পুজোর সময় যখন এই নতুন বিয়ে হ্যাঁ এখানে শুনে এসেছি দুর্গ পুজো হয়না দূর্গা ঠাকুর পুজো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলো, শুনছিস তো নাকি আমার কথা? হ্যাঁ গো একটু কেটে কেটে যাচ্ছে জানো তো ওহ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা যাগ্গে শোন, হ্যাঁ হ্যাঁ

শশুরমশায় খুশি হবে বর খুশি হবে, হ্যাঁ হ্যাঁ। হাতই ধুয়েছি ঠিকাছে সেভাবে রান্না করতে শিখিনি হম আচ্ছা হ্যা নতুন তো আস্তে আস্তে আস্তে আস্তে এইভাবে কয়েক বছর কেটে গেলো তখন এবারে রান্নার করার একটু শখ জাগলো হ্যা তারপর Television চালাতাম

দেখে কিছু কিছু রান্না শিখেছিলাম হুম ওই সুদিপা বলে একজন আছে সে রান্না করতো রান্নাঘরে ওরম সব রান্নাঘর জিনিস দেখে আচ্ছা আচ্ছা অনেক রান্না শিখেছি রে আর আমার ছেলেও খুব খেতে ভালোবাসে আর মেয়েটাও একটু খেতে ভালোবাসে আর আমার বউমার কথা তো বলিস না সে তো খাবার দেখলেই জাপিয়ে বৌমা গুলোই কি এরকম হয় নাকি,

খুব ভালো খুব ভালো আবার খাবো আবার খাবো এরম করি জানো তো

শিখবি কবে শুধু খুব ভালো খুব ভালো করলে হবে বল

পরে শিখবি? হ্যা পরে শিখবো পাশাপাশি থাকতে থাকতে একটা সময় দেখবি রান্না শিখে যাবি আহ হ্যাঁ সেই আর রান্না এমন কিছু একটা সহজ কাজ মানে খুব যে শক্ত তাওনা

কঠোর নয় মন দিয়ে দেখলে করলে জেনে যাবি খুব সহজ খুব সহজ রান্না হ্যাঁ মন দিতে হবে এই হচ্ছে কথা হ্যাঁ একটু নুন ঝাল মিষ্টি একটু মন দিয়ে করবি হম আমার বাড়িতে তো মানে তুই বুঝবিনা আমার রান্না করতে এতো ভালোবাসি আমার বৌমাটা কেন জানি শিখবে বলে আমার মনে হয় না জানিস তো আমারও আমারও ওই হাল জানাতো আমার মা টা হ্যাঁ আমার মা টাও খুব পাগল রান্নার জন্যে শুধু নতুন নতুন রান্না করে খাওয়াবে এরম চিন্তা ভাবনা জানাতো আর খাই এখন এখন খাইনা পরে দেখা যাবে হ্যাঁ আর ভালো ভালো রান্না করছে হ্যাঁ ভালো ভালো রান্না করছে খাওয়াচ্ছে খাইনা দেখবি তুই এত ভালো রান্না করবি তোর শাশুড়ি হাত চেটে খাবে তখন বলবে এইতো আমার বৌমা রান্না শিখে গাছে সে দেখা যাক একদিন এসোনা মা রান্না করতে খুব ভালো বাসে গো খাওয়াতে ভালো বাসে একদিন এস না মা রান্না বান্না করে খাওয়াবে তুমিও খুশি হবে হ্যাঁ আমার শরীর তা একটু খারাপ আছেই তো একটু শরীর তা ভালো হোক হ্যাঁ আমরা দুই বৌমা বসে খাবো হ্যাঁ একটু শিখতে হবে একটু রান্না বান্না শেখ ভালো লাগেনা বলনা আমরা আর কতদিন করবো যায়না হ্যান একটা সময় আসবে দেখবি তখন তোরাই রান্না করছিস আমরা হা করে বসে আছি থুর থুড়ে বুড়ি হয়ে যাবে তখনও লাঠি ধরে ধরে এই নুন টা একটু চেখে দেখি না রে বাপু করবে

আর যেখানে থাকবো সেখানের মত তো নিশ্চই হয়ে যাবো না?

যারা হাল ছাড়ছে কারণ আমাদের বয়েস হচ্ছে আর কি করি করবে তো তোরা তো পরে করবি আর তুই বল সারাজীবন তো তোদের করতেই হবে রে সেই কারণেই আর ছাড়তে ইচ্ছা করে না আর কত বলবো কত আর বয়েস অল্প বয়েস না করবে জন্যে তাই না বল ও, ও কথা আমার মা ও বলে গো কত আর বয়েস এখন দ্বারা না করবি রান্না বান্না যাক তারপর রান্না বান্না কি করলে ওই কালকের একটু মাংস মতো ছিল সেই মাংস তা দিয়ে রুটি খাওয়া হলো আর মিষ্টি ছিল আর ছিল আলু ভাজা রুটি দিয়ে দিয়ে খাওয়া হলো কাজে বেরিয়ে গেলো ছেলে রুটি ফুটি খেয়ে বেরিয়ে গেলো আর দুপুর বেলা টক ডাল ছিল আর সুক্ত ছিল হম আর

আচ্ছা তাহলে শরীর তা ঠিক করে তাহলে এস একটু আমাদের আড্ডা হোক রান্না বান্না দুই মায়ে করবে খাবো আমরা

হম পুরো দিন আমার বৌমা তুই দুজন মিলে একটু গল্প টল্প করবি হ্যাঁ দুটোই ঢ্যাঁড়স রান্না করতে পারিস না। তোরা তো বলবি না আমাদের শাশুড়ি রা রান্না করে আমাদের হ্যাঁ তারপর রান্না টা করা না একটা রান্না টা করাটা একেকজনের ইচ্ছা জানো তো তা আমি রান্না ভালো করে খাওয়াবো বাড়ির লোক ভালো বলবে খেতে পছন্দ করবে হ্যাঁ আমার বর তো আবার বাইরের খাবার খেতেই চায়না বাড়িতে মা অমন রান্না বান্না করে হম বাবা তাই নাকি তাহলে আমি কিছুই পারবো না তোর মা এর মতো করতে সে আঙ্গুল চাটতে তে হবে জানো সে আমি তো বারবার চাখব বলবো ভালোই তো বার বার চাখব বলবো ভালোই তো তবে বলবো এরম করে নুন টা একটু দেখি তো আর একবার দেখিতো চেকে দেখি এরম করে বলবো জানো ওরম করে দুবার ধরে খাবি বলে আর কিছুনা বৌমা গুলো একটু খেতে বেশি ভালো বাসে ওনার আর কোথাও কারোর বাড়ির খাওয়া বা কোনো রান্না বান্না কিছু পছন্দই হয় না যে আমার বৌ করছে আমার বৌ ভালো রান্না করে আমি আমার বৌ র হাতেই খাবো এরকম চিন্তা ভাবনা খেতেই চাইনা বাইরে কোথাও

বাইরে কোথাও গেলে ওনার পছন্দই হয়না হ্যাঁ নানা তুমিও ভালো রান্না করো একবার তো আমার খেলাম তো তোমার বাড়িতে গিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে একদিন দাওনা একদিন আহ একদিন সময় করে সবাই একটা উম আড্ডা হোক গল্প গুজব হোক একদিন সময় করে আসা হোক আসবে একদিন অনেকদিন তো আসোনি

যে আজকেই খাওয়া ছিলাম তোমার কথা মনে পড়ছিলো তোমার হাত থেকে তরকারি খেয়েছি না পাঠার সেটাই মনে পড়ছিলো হ্যাঁ হাঁ খুব ভালো করো ওটা তারপরে ওই এ দিয়ে এ করোনা মাংস দিয়ে উম একটা সুন্দর বেশ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা খুব ভালো হয়ে হ্যাঁ আবার কাজু বাদাম দিয়ে এই বারে একটা আমি এগো উম তোমার এ করেছি নাম হচ্ছে কাজু চিংড়ি জানো খুব ভালো খেতে কি সুন্দর যে হয়েছে তোমায় কি বলবো মানে মুখে যেন এখনো লেগে আছে জানতো এত সুন্দর খেতে হয়েছে তুমি এসোনা একদিন সময় করে আসলেই তো হয় আসলেই তো আমাদের একটা আড্ডা হবে আসো একদিন তুমি আসোনা একটু সুস্থ হলে নানা তুমি এসোনা আমার মা ও খুব খুশি হয় রান্না করে খাওয়াতে পারে না খুব খুশি হয়ে জানাতো কি দারুণ করেছে শোনোনা এই শোনোনা রে একবার আমি চাটনি করতে গেছি জানো আর সে মনে হচ্ছে এ করেছি

আমরা দুরো দর্শনে একটা বই দেখছি হ্যাঁ তা আমাকে একটা পুজো ছিল সে time এ সে সময় হ্যাঁ তো এবারে আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তোমাকে তাহলে বলেছি হয়তো আমি কি করেছি হ্যাঁ হ্যাঁ শোনো আমি কি করেছি চাটনি টা তো করা হয়ে গেছে আমি সেই আমি সেই চাটনির উপর থালা চাপা দিয়ে মানে ফুটছে এদিকে এদিকে ঠিকাছে আমি এদিকে থালা চাপা দিয়ে আর ঘরে গিয়ে সেই বইটা দেখছি সে কি অবস্থা মা তারপরে মানে মা তারপরে ওই সেই কিসব মসলা পাতি দিয়ে সেই তান্নি জিনিস তা কে সুন্দর ভাবে একটা মানে খাবার হেবি করে করেদিল হ্যাঁ মানে সুন্দর যাকে বলে হ্যাঁ একটু বকা খেয়েছি যে একটু খানি তো নিজের খাবার দেয় কেউ মানে সে চিনি দেয়ার পরে ও তারপরে বললো ঠিক আছে

যা ওটা না কোনো কোনো রকমে ঠিক হয়েগেছে আর যেন করিস না ওরকম এবার যা করবি একটু দেখে শুনে করবি ওরম ভুল আর করিনা আর মা তা আমার খুব ভালো মানে রান্না যে কিভাবে যে উনি সব কিছু মানে উপযুক্ত করে দেয় যে ধরে আমি কোনোদিন হ্যাঁ করেছি কিন্তু কি ভাবে যে সব কিছু এদিক ওদিক করে করে সুন্দর করে দিয়ে কি বলবো মানে তুলনা হবেনা এরম একটা ব্যাপার বুঝেছো মানে এত তাই মানে মাথা তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শিখতে হবে বাড়ির লোক কে সবাই কে খাওয়াতে হবে মন সবার জয়ে করতে হবে একদম তোর শাশুড়ি মা যখন রান্না করবে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি দিচ্ছেন না দিচ্ছে পর পর বুঝেছিস তাহলে না একটু বুজবি তারপর নয় দেখতে দেখতে একটা সময় ওই তখন বলবে বাবা আমার বৌমা কি সুন্দর রান্না করেছে বুঝেছিস আমি তখন গিয়ে বলবো দেখো দেখো আমি কি রান্না করো তোমার বৌমা কি রান্না করেছে দেখো জানিস দেখো ঠিকাছে ও মা এর সাথে থাকতে সব হয়েযাবে তোমার বৌমা কে নিয়ে একদিন এস তাহলে হ্যাঁ যাবো একদিন তুই কি পায়েস এর চাল এর খিচুড়ি খাস পায়েস এর চালের খিচুড়ি খাস পায়েস এর চাল এর খিচুড়ি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ ওটাও যে মা কি দারুন করে গো হ্যাঁ তুমিও করো না? আমিও তো করি পায়েসের চাল করি শুনিবার করে ওই আমার ওই নিরামিষ খেয়ে ওই বাইরের থেকে ভালো হয় হ্যাঁ হ্যাঁ খুবসুন্দর খেতে হয়ে আর ভালো আর তোদের বাড়িতে তো একবর যাবোই নিজে হাতে বানিয়ে তোকে খাওয়াবো হম খুব ভালো হয়ে জিনিস তা সেই কতবছর আগে করেছিলে বলো তো সেই যে ভুলে গেছি জানতো একদিন করে নিয়ে আসোনা গো আবার আমাকেও বলোনা যেন আমি হ্যাংলা সব তো সেই বললাম সব বৌমা গুলোই হ্যাংলা তোমার মুখে একবার শুনলাম কিনা তুমি নাকি আর একটা নতুন ধরণের চপ বানিয়েছো আচ্ছা আরে এবারে নাকি হ্যাঁ হ্যাঁ ওটা তো আমার খুব প্রিয় ওটা করে নিয়ে আসনা করে গো হ্যাঁ হ্যাঁ একদিন করে নিয়ে এসব তোর খালি এটা খাবো ওটা খাবো তোদের বাড়িতে গেলে কিকি খাওয়াস দেখবো হ্যাঁ হ্যাঁ গো তুমি এস না ঠিকাছে আমার মা তো আবার সেই কি সুন্দর ইয়ে করে গো সেই লুচি তাই লুচির মতো হ্যাঁ কিন্তু খুব নরম নরম জিনিসটা হয় কি দারুন হয় মুখে জানি পুরো মিলিয়ে যায় গো আর তোমার সেই ছোলার ডাল করেছিল তুমিও করো মনে হচ্ছে

মানে তো ভালো আর একটা এই এই বাড়ে করে মা কতবার যে করেছে তোমার ধারণা নেই কতবার সেই পরোটা করেছে কি কি পিয়ে পাকিয়ে হেবি করে করে কি সুন্দর গন্ধ দিয়ে

সুন্দর মানে হ্যাঁ আরে তুমিও করো গো আর তোমাকেই বলছি হ্যাঁ আমি মুখে মুখে কথা হয় তো হ্যাঁ হ্যাঁ সেই আমি তো সবই রান্না করতে ভালো বাসি আমাদের ভাগ্য খুব ভালো ভালো ভালো রান্না তোরাও শিখবি আমরাও খাবো আমাদের দেখে তোরোও শিখবি তাইনা বলনা আর একটু খানি পায়েস পায়েস তাও খুব ভালোলাগে জানিস তো হ্যাঁ এই শোনো তাহলে একটা কথা বলে নি ঝপ করে একবার আমি মা এর জন্যে পায়েস করতে গেছি আর গুড়ের পায়েস মা এর জন্ম দিন তো হয়ে ওরম শীতকালে আমি সেই কি করেছি চিনি দিয়ে দিয়েছি গুড় আর দেয়া হয়নি জানো আর সে মা কি করলো Last এ সেই একটু সেই ঢিলে গুড় সেই দিয়ে একটু গন্ধ গন্ধ করে এ করে নিলো সুন্দর ভাবে একটা স্বাদ দিয়ে দিলো হয়েগেছে ঠিকাছে

তো movie টি শুরু হয় একটি IITcollege নিয়ে, college সেটি। তো movie টি শুরু হয়েছে যে এই movie টি এই moviecollege এর এক বড়োলোক ছেলে মানে নায়ক আমাদের যার নাম হচ্ছে খালাসা, তার সেদিনটায় birthday ছিল। তো সেদিনকে তার বাবা কিছু উপহার তার staff দের হাত থেকে থেকে পাঠিয়ে দিয়েছিলো তো সেখানে সাহেব কে দেখানো যায় সে নিজের hostel এর ঘর থেকে বেরিয়ে এসে hostel এর ঘর থেকে বেরিয়ে এসে cigarette ধরিয়ে সে canteen এর দিকে যাচ্ছে। তার প্রিয় বে~ best friend প্রিয় best friend তাকে তার আরেকটা বন্ধু কে বললো ফেলতে। সে পঞ্চাশ পঞ্চাশ হাজারের bet ফেলালো। bet ফেলিয়ে বললো পঞ্চাশ হাজারে হারিয়ে দেখা আমার বন্ধুকে। ঠিক আছে সে bet ফেলানোর পরেই পাঞ্জা কে হারাতো~ হারানোর জন্য ডাকা হলো। আসলো এসে তার কাছথেকে পয়সাটা নিয়ে তার হাতে রাখলো। তো তার পরে হম তারপরে দেখা যায় যে তাদের দুজনাই ইতিমধ্যেই বেটাবেটি করার জন্য পাঞ্জা লড়ার জন্য সামনে বসে রইলো। so হাত দিয়ে পাঞ্জা লড়ানোর সময় হাত দিয়ে পান্জা ওরা লড়ছিল তো সামনে থেকে ও পেছন দিক থেকে ও পেছনদিক থেকে উফ বাবা staff গুলো এসে সাহেবকে বললো happy birthday তো সাহেব সেটা শুনেই সাহেব বললো happy birthday তারপর বললো আপনার বাবা আপনার জন্য কিছু উপহার এনে পাঠিয়েছে। আপনার পছন্দের কিছু উপহার এনে পাঠিয়েছে। তো সেটা শুনে সঙ্গে সঙ্গে সেই opponent কে সে হারিয়ে দিলো। হারিয়ে দেওয়ার পর সে রাগে রাগে বললো আমার কোনো রকম উপহার চাইনা এগুলোকে নিয়ে যাও। তো সেটা বলার পরে তারা অনেকটাই sad হয়ে এখান থেকে চলে গেলো। তারপরে জানা যায় যে সেই বন্ধু যে বন্ধু হেরে গেছিলো সে তার কাছ থেকে সেই পয়সা পুরোপুরি নেওয়া হলো। সে পয়সা নেওয়ার পরে বললো উপহার গুলো নিয়ে যায় তারপরে সাহেব পুরোপুরি পয়সা নিয়ে বললো আজকের party আমার তরফ থেকে এটা বলে সে নিজের hostel কামরা তে চলে গেলো। চলে যাওয়ার পরে বোঝা গেলো প্রতি বছর প্রতি বছর তার মা তার এই birthday তে আসে এবং তাকে wish করার জন্য এবং একবার দেখার জন্য আসে। তো সেদিনকেও সে তো সেদিনকেও তার মা এসেছিলো তো কে খবর দেওয়া হলো কে খবর দেওয়া হলো church এর ঘরে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে তো সেখানে গেলো। অনেক কষ্টে দুঃখে, অনেক ইতস্তত বোধ করে সে নিজের ঘরে গেলো উম তার মায়ের সাথে দেখা করতে গেলো। সে মায়ের সামনে গিয়ে বললো তুমি এখানে কেন এসছো? এতো বছরে কোনো কখনো আমার কথা মনে পড়েনি, তুমি প্রতি বছর এই সময়তায় আমার কাছে কেন আসো? একথা বলার পরে একথা বলার পরে ওর মায়ের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। সে বললো আমি বুজতে পেরেছি আমার দোষ আমাকে ক্ষমা করে দিও, আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে এরম ভাবে বলতে চাইনি তো সাহেব একটা কথা বললো যে ছোটবেলাকার আমার পুরো জীবন তাকে তোমরা নষ্ট করে দিয়েছো তুমি আর বাবা মিলে তো এখন আমার বড়োবেলাতে তুমি কেন আসছো আমার কাছে, কেন বলছো তো সেটা বলার পরে ওর মা কাঁদতে শুরু করলো। সাহেব চোখে জল কিন্তু সে পুরোপুরি জলটাকে লুকিয়ে গেলো। তারপরে বলা যায় যে আমি তোমার জন্য একটি gift নিয়ে এসেছি। তো সাহেব বললো তোমার কোনো রকম gift আমি চাইনা। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। এটা বলে সাহেব ওখান থেকে বেরিয়ে গেলো, বেরিয়ে গিয়ে hostel এ গিয়ে hostel এ নিজের কামরায় গিয়ে বসে কাঁদতে শুরু করলো। তো সে এক purse এর থেকে একটি ছবি ছোটবেলাকার ছবি বার করে সে কাঁদতে শুরু করলো ও ছোটবেলার কথা মনে করতে লাগলো। ছোটবেলায় ওর মা তাকে ছেড়ে চলে গেছিলো একটা অন্য পুরুষের সঙ্গে। তো তখন~ তখন ওনার ছেলের সম্পর্কে উনি কোনো ভাবে ভাবেনি এবং ভাবেনি বলেই কোনো ভাবে ভাবেনি এবং ভাবেনি বলেই তার ওখানে খুব কষ্ট হয়েছিল তো সাহেব এখন কষ্ট পেতে কান্না করতে শুরু করলো কান্না করতে করতে হট করে হঠাৎ করে, হঠাৎ করে তার বন্ধু এসে বললো তার best friend হম অন্য ছেলে মাইল মারধর করছে সেটা পরে সাহেব ওখানে এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ছবিটা নিজের purse এ রেখে purse টাকে রেখে purse টাকে নিজের কাছে রেখে bag নিয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে একটা বন্ধু তাকে বোলো কি হয়েছে? এটা বলার সঙ্গে সঙ্গে ধরিয়ে বললো চলো আমার সঙ্গে। আর ইতিমধ্যে নায়িকাকে দেখা যায় যে নায়িকার বাড়ি থেকে তাদের college এর first day নায়িকার college এর first day এবং সে নিজের ব্যাগপত্র এবং তার কিছু টাকা পয়সা ready করে রাখছিলো নিজের bag এ। তার মা এসে বললো college এ যাচ্ছ first day তো একটু carefully থেকো। তার বাবা অনেক সম্মোধনা তার বোন বললো কোনো আশিকি পেলে আমাকে বলো আমি তাহলে তোমার সঙ্গে line করিয়ে দেব। এটা বলার পরে জুনি বললো

সেই সুযোগে সে ওই college এ ভর্তি হয়ে~ ভর্তি হতে পেরেছিলো। জুনির বাবার ছেলে ওই college এই পড়তো। জুনির বাবার বন্ধুর ছেলে ওই college এই পড়তো তো সে, সেই যখন গেলো, সে যখন college এ গেলো

বাবার দৌলতে তোমাকে এই college এ admission টা তুমি পেয়ে গেলে । এই college এ admission টা তুমি আমাকে তুমি পেয়ে গেলে। so এই কথা বলতে বলতে সে বললো চলো আমি তোমাকে college টাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই কথা বলার পর জুনি বললো না থাক। আমি college ঘুরে দেখতে চাইনা। আমি নিজে একা দেখে নিতে পারি। ইটা বলার পরে বললো না sorry sorry আমার বলা ভুল হয়েছে। চলো তাহলে প্রথমে coffee এর দিকে এগোই, coffee খেতে চলো। ও বললো না থাকে আমি coffee আজ নয় অন্য কোনো দিন খেয়ে নেবো এটা বলার পর জুনি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে নিজের college টা দেখার জন্য। তখনই সাহেব দৌড়াতে দৌড়াতে আসলো এসে জুনির সঙ্গে দেখা জুনিকে সাবধান করে সে opponent team এর যারা মারধর করছিলো তার বন্ধুকে তারা হঠাৎ করে সাহেব কে ঘাপ করে পিঠের bag ভেঙে দিলো। ভেঙে দেওয়ার পরেই সে বুঝতে পারলো পরে সে বুঝতে পারলো যে সে কি করবে। আর তারপরে তার কোনো ঠিকঠিকানা থাকে না। হম তারপরে জুন~ জুনি এবং সাহেব েকে ওপরের দৃষ্টিভঙ্গির দিকে তাকিয়ে রইলো এবং দুজন দুজনকে ভালো করে দেখা দেখি করতে করতে

অন্য দিকে ওর মা বন্ধু কে মারধর করার জন্য চলে গেলো, দেখলো যে ওর বন্ধু খুব মারধর খাচ্ছে সে ওখানে গিয়ে সবাইকে মারধর দিতে শুরু করলো এখানে scene টা শেষ হয়ে যাওয়ার পরে তারা সিঁড়িতে বসে তার এক বন্ধু বললো যে আমি ওখানে মার খাচ্ছিলাম আর তুমি ওখানে ইস্ক হম ইস্কি করছিলে এটা কি এটা কোনোভাবে উচিত কার্য করেছো বলে মনে করছো। ফালতু কথা ছাড় তো এইগুলো হয়েছে সেটা তোর নিজের দোষে। একথা বলার পরে সে বলতে লাগলো মেয়েটা খুবই দেখতে সুন্দর ছিল। একথা বলার পরে একদিন যখন পূর্ণ হয়ে গেলো তো next দিন এখানে দেখা যায় যে জুনি নিজের বাড়িতে গেলো বাড়িতে গিয়ে ওর বোনের সঙ্গে কিছু কথা বার্তা বলছে কথা বার্তা বলতে বলতে সে বললো যে দেখো জুনির বোনের সাথে কথা বলছিলো জুনির বোন বললো কোন থা উও? কে ছিল ও? জুনি বললো কে ছিল সে, সে বললো জানিনা কিন্তু ওনাকে দেখে আমার অনেকটা feel এসেছিলো। কিন্তু তার সেটা বলার পর পরই সে বললো না ঠিকাছে সম্যসা নেই উম এটা বলার পরে next day দেখা যাই যে জুনি দ্বিতীয়বার college এ যাচ্ছে। college যাওয়ার আগে সাহেব এর একটি scene আছে।